ঠিক আছে।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

আমি ছোট বেলা থেকেই শাহরুখ খানের fan আহ যেটা সবাই জানে bollywood মানে শাহরুখ খান একটা টাইম এ শাহরুখ খান সত্য বলিউডের মানে বলতে গেলে রাজা ছিল যার জন্য ওকে কিং খান ও বলা হয়ে মানে এখনো আছে যার জন্য ওকে কিং খান বলা হয়ে আহ আমি ছোট বেলা থেকে সত্য মানে অনেক সিনেমা দেখে এসেছি শাহরুখ খানের আহ আর মানে ওরে recently মানে বলতে গালে টু থৌসান্ড সেভেনটিন থেকে সেরম খুব সিনেমা ভালো আসে নি সিক্সটিন সেভেনটিন থেকে খুব এ flop flop সিনেমা গাছে ওরে মানে খুব বাজে টাইম ছিল ওরে জন্য ওই টাইম তা ওই টাইম পিরিয়ড টা আহ বাট পাঠান এ খুব একটা ভালোই কমে ব্যাক করেছে আহ একটা ভালো সিক্স প্যাক আব বানিয়ে ওই মানে এই এজে এসে ওই আহ ওই ভাবে বডি বানাও সবার জন্য পসিবল না তও ও করিয়ে দেখেছে মানে করিয়ে দেখে মানে করিয়ে দেখে মানে করে মানে দেখিয়েছে যে ব্যাপার তা ওরে মধ্যে এখনো আছে যে যখন কমে ব্যাক করতে অরে বলিউডে ইভেন বলিউড আহ

মানে খুবই একটা মানে cringe মানে যেটা ইন্ডিয়ান মিথোলজির একদম মানে ওড়া মানে খারাপ করে দিয়েছে মানে আমরাই কখনো ভাবতে পাড়ি নি যে রামাযান কে নিয়ে এমনি আহ বাজে একটা সিনেমা বানাবে কেন কি আমরা ছোট বেলা থেকে মানে যেই ভাবে রামাযান দেখে এসেছি বা শুনে এসেছি আহ ওটা এক ফোটা অমনি ছিল না আদিপুরুষ এক ফোটা অমনি দেখায় নি ইভেন dialogues গুলো movie এর dialogues গুলো খুবই বাজে ছিল মানে আমরা কখনো ভাবতে পারিনি যে আহ এমননি আহ আমাদের ইন্ন indian mithology য়ে করবে বলিউড আর আর খুবই মানে আজ কাল মানে VFXediting মানে ওরা খুবই বাজে করছে মানে ইভেন আমি দু হাজার বারোতে যখন SRK এর রা ওয়ান এসেছিলো ওখানে VFX এডিটিং যথেষ্ট ভালো ছিল এস কম্পারেড তো ব্রহ্মাস্ত্র বা আদিপুরুষ বলুন ওই টাইম এ আহ VFX অফকোর্স অটো ভালো ছিল না তও ওর আর ওরে এডিটিং আহ ব্রহ্মাস্ত্র বা আদিপুরুষ থেকে অনেকই বেটার এবার সিনেমার মধ্যে যদি আমি কথা বলি কারোর ভালো লাগবে হলিউড বা কারোর বলো লাগবে বলিউড এবার বলিউড মধ্যে যদি আমার বলি তাহলে আমার সব থেকে ভালো লাগে বলিউড হচ্ছে হৃত্বিক রোশান এবার কেন ভালো লাগে কারণ আহ হৃত্বিক রোশান কে গ্রিক গড বলা হয়ে কারণ উনাকে দেখতে তো খুবই ভালো মানে আমি যদি বলি ওয়ার্ল্ড এর মধ্যে তিন নম্বরের মধ্যে উনি আছেন তো উনার সিনেমাগুলো আমার অস্বাভাবিক ভালো লাগে যেমন সুপার থার্টি ওয়ার সুপার থার্টি তে উনি একটা রোল প্লে করেছিলেন যেখানে হচ্ছেন একটা আহ টিচার ছিলেন মানে বাচ্চাদের পড়াতেন আর কি প্রায় একটা বিও পিসিতে করেছিলেন আনন্দ কুমারে এর ওপর তো সেটা দেখে আমিও একটু বেশ inspiration পাই অনেক কিছুর তো এবার কথা তা হচ্ছে সিনেমা এখনকার এখন যেই গুলো বেরোচ্ছে যেমন আদিপুরুষ আদিপুরুষ তা মানে আসল রামায়ণ সাথে আমার মনে হয়না কোনো মিল আছে কারণ এক একটা ডায়লগে এক একটা সিন আর যদি আমি কথা বলি যে রাবনের কথা রাবনের পাঁচ মাথা ওপরে হম তো পাঁচটা মাথা নিচে তো সেটা আশা করি মানে ওটা আসল রামায়ণ এর সাথে তো কোনো মিলই নেই হনুমানজির যে dialogue গুলো যে কাপড় তোর বাবার তেল তোর বাবার জ্বলবে তোর বাবার এগুলোর তো কোনো মিলই হয়ে না না মানে আসল রামায়ণ এই সব কোনো ভাষা উস হয়না তো আমি তো মনে করি আদিপুরুষ রামায়ণ কে নিয়ে একটা ছেলে খেলা হয়েছে তো বলিউড এর এই সব ঠিক করাটা উচিত বলিউড সত্য আগে মানে নাইনটিজ এ যেই মুভি গুলো ছিল আমার মনে হয়ে সেই গুলো অনেকটাই লেসন দিতো আমাদের এখনো নিশ্চই দায়ে অনেক কিছুই দায়ে জেরোখন আহ মানে আহ আগের মুভি বলতে গেলে যাব ওই মেট যেটা শহীদ কাপুর আর কারিনা কাপুর ওটা ওই মুভি টা আগে যেটা এখন এই রিসেন্ট কয়ে দিন আগে ওটা সিনেমা হল এ আবার এসে ছিল তো ওটার হাইপ টা ঠিক সেম ভাবেই রয়েছে যেটা নাইনটিজ এর টাইম এ ছিল যখন ওই মুভি তা রিলিজ হয়ে ছিল সে সময়ে তে মানুষ যে ভাবে মুভি তাকে ভালো বেশে ছিল যেভাবে সবাই মানে খুব ভালো লাগতো মুভিটা এখন ঠিক সেরম ভাবেই যাব ওই মেট টা যখন এই বারে সিনেমা হলে আসে এটাও দেখলাম হাইপটা সেরমই রয়েছে আহ তার পরে আমি বলতে চাই কেরেলা স্টোরি নিয়ে কেরেলা স্টোরির মধ্যে যেটা দেখিয়েছে সেখানে সবাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই ব্যাপার তা সবার মধ্যে আসছে কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়ে একচুয়ালি তে তো মুভি টা দেখিয়েছে আফগানিস্তান সিরিয়া যেটা অলরেডি আমাদের ইন্ডিয়া মানে ইন্ডিয়ার শত্রু সব সময়ে তে ছিল পাকিস্তান তার পর আফগানিস্তান অবশই করে তো আহ সে সূত্রে আমার মনে হয়ে আমাদের ইন্ডিয়ান মুসলিম রা এত তও খারাপ নয় যতটা কেরেলা স্টোরি তে দেখিয়েইছে আর যেটা দেখিয়েছে সেটা আফগানিস্তানের মুসলিমরা আর ইটা তো আমাদের ইন্ডিয়ান মুসলিম যেরকম সালমান খান শাহরুখ খান এরা আমাদের কত সাহায্য করে মানে কোবিদ এর টাইম থেকে শুরু করে অনেক সময় তো অনেক ভাবে সাহায্য করেছে শারুখ খান আমাদের ইভেন শাহরুখ খানের একটা কলকাতা নাইট রাইডার্স IPL টীম ও রয়েছে তো আমার মনে হয়ে এরা এতটাও বাজে বলে দ্বিতীয়ত আমার এটাও মনে হয়না যে আহ আমাদের হিন্দু মেয়েরা এতটা বোকা যে ওদের কে নিজের ভগবান বা নিজের রিলিজিওন কেও কিছু ভি বোঝাবে আর সেটা ওরা বুজবে তারা আফগানিস্তানে গিয়ে বিয়ে করে নেবে তো মানে ইটা এত তও ওভার দেখিয়েছে বলে আমার মনে হয়ে আহ যেমনি আমি বললাম আমি শাহরুখ খানের ফ্যান তো আমরা যেমনি জানি কও কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল না সরি কলকাতার ই ব্র্যান্ড এম্বাসেডর হলো আহ হলো আমাদের SRK যেটা খুবই একটা আমার জন্য তো খুবই ভালো কথা যেটা আমি খুবই বড়ো ফ্যান ওর তাই জন্য আর ইভেন আহ বলিউড অনেক গুলো খুব ভালো ভালো মুভি বানিয়েছে আহ যেমনি কিছু লোকের বায়ো পিক যেই গুলো আমার খুবই ভালো লেগেছে MS ধোনি one of the my favorite movie আহ যেখানে যেটা ধোনির ব্যাপার দেখিয়েছে ওর ওর লিফের স্ট্রাগগলে ব্যাপার টা তার পরে আহ মানে কি করে ও ইন্ডিয়ান টীম ক্রিকেট এ এসেচে মানে কি করে ও ক্রিকেট পছন্দ করে আগে ও ফুটবল খেলতো পরে ক্রিকেট এ শিফট করেছে তো মানে আহ আমার খুব ভালো লেগেছে ইভেন আ আর একটা ট্রু বেশ ইভেন্টস ও দেখেয়ে খালি আহ বায়ো পিক না ট্রু বেশ ইভেন্টস ও দেখায়ে যেমনি শের শাহ মুভি টা মানে LOC কারগিলের যুদ্ধ তা দেখিয়ে ছিল তার পরে আহ আরো অনেক গুলো যেমনি নির্জা মুভি আছে ওটা একটা প্লেন হাইজ্যাক হয়ে গেছিলো ট্রুইস্ট ইভেন্ট একটা তো মানে এমনে ট্রু বেশ ইভেন্টস মানে বলিউড আহ বলতে গালে রিসেন্টলি মানে একটু বলতে গালে ডাউন হয়েছে বা আগে বিফোর টু থাওজেন্ড আহ ফিফটিন বা সিক্সটিন টাইম বলিউড খুবই ভালো ছিল মনে আহ ইভেন োর হলিউড কেও ভালো কম্পেটেটোন দিয়েছে এক টাইম এ বাট নাইন্টিজ এর মুভি সত্য খুবই ভালো মানে আহ ওই গান গুলো খুব ভালো ছিল ইভেন বলিউড আজ কাল কি করছে গান গুলো কে রিমেক করছে এই গুলো নাইন্টিজ ছিল মানে নতুন ক্রিয়েটিভিটি বলিউডের মধ্যে খুব কমে গাছে ব্যাপারটা যেটা আমার খুব খারাপ লেগেছে পুরোনো মুভি রিমেক করে ওরা আবার করছে আহ পুরোনো গানই রিমেক করে বানাচ্ছে তো মানে ক্রিয়েটিভিটি কমে গেছে আজ কাল নতুন জেনেরেশনে যেটা বোঝা যাচ্ছে